উপরে গাস একটা আছে আর লাইটিনি আছে।

আর বয়ামের ওপরে আ টেবিলের ওপরে অনেককিছু বিভিন্ন ধরনের--

এখানে পোজ অফিস পোজ টেলিগ্রার গ্রাফ অফিস দেখতে পারেন।

এই তিনটা করিয়া পিলারের মতন বানানো থাকে ওই সাইটের দিকে গাছ আছে উপরের আকাশ দেখতে পারে।

এখানে একটা চার চা বাগান দেখতে পারে।

জেরক্স দোকান দেখতে পারা যায় সাইডের দিকে একটা সাইকেল আছে।

এখানে ফ্লাইট টিকেট কাটতে পারে মানে ট্রান্সফার করতে পারে।

মুকুরের কালার হইসে গ্রিন কালারের।

এখানে সাইডের দিকে গাছের পাতা আছে গাছের ছুক সুখা পাতা আছে।

দুকানের নাম ওইচে সাবকা বাজার।

ভেতরের চেয়ার একটা দেখতে পারে কেলেন্ডার একটা দেখতে পারে পিসনের দিকে একটা কাপড় টাঙ্গানো থাকে।

এখানে একটা ব্রি উপরে একটা ব্রিজ আছে ব্রিজের নীচে গাড়ি তিনটা আছে একটা আছে কামান আরেকটা আছে বোলেরো দুইটা।

এতের দিকে একটা ব্যানার দেখতে পারে ওয়েল কার ইনোস্টেক সেন্টার দেখতে পারে।

বাইরের দিকে একটা গরু আছে সামনে একটা দেখতে পারে ছায়া গাছের ছায়া দেখতে পারে।

ঘরের একজন ছেলে বইয়া থাকে গ্রীন কালারের কাপড় পরিয়া থাকে সেইটা থেকে একটা বাচ্চা দাঁড়ায় থাকে।

টেবিল দেখতে পারাচ্ছে বাঁশের চেয়ার দেখতে পারে সেইটার দিকে আরেকটা ছোট চেয়ার দেখতে পারে।

এখানে একটা স্কুল দেখা যায়।